overview of moodle এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: learning management systems in ধারণা সংক্ষেপে lms
lms হিসাবে moodle
moodle কারা ব্যবহার করে এবং moodle websites উদাহরণ
আমরা moodle running করতে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কেও শিখব এবং
moodle বৈশিষ্ট্য যা moodle শৃঙ্খলায় দেখানো হবে
এই tutorial শিক্ষার্থীদের অবশ্যই website browse করা জানতে হবে
প্রথমে বুঝি যে learning management system বা lms কি
lms কোনো elearning এলিমেন্ট বানানো পরিচালনা এবং বিতরণ করতে সহায়তা করে
উদাহরণস্বরূপ: শিক্ষাগত courses এবং প্রশিক্ষণ programs
এটি আমাদের courses পরিচালনা করতে সহায়তা করে
আমরা বিষয়বস্তু বানানো এবং সম্পাদনা করা শিক্ষার্থীদের সম্মতি দেওয়া তাদের জমা দেওয়ার grade ইত্যাদি করতে পারি
moodle একটি প্রতিক্রিয়াশীল free এবং open source সফ্টওয়্যার
এটি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা বিশ্বব্যাপী ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় lms এর একটি
এর সুরক্ষা নিয়ন্ত্রণ আমাদের তথ্যকে নিরাপদ এবং সুরক্ষিত রাখে
এটির কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে ক্ষমতায়ন করে
moodle বিস্তারিত ডকুমেন্টেশন সরবরাহ করে যা easy ব্যবহার করতে সহজ করে
moodle user সম্প্রদায় এবং forum help খুব সক্রিয়
moodle এ উপলব্ধ free plugins the আরো বৈশিষ্ট্যযুক্ত করে তোলে
moodle সকল ডিভাইসে সহজে navigate করা যায়:
সহযোগী এবং ব্যক্তিগতকৃত শেখার ক্ষেত্রে সহায়তা করে
এর জন্য forums peer assessments group ম্যানেজমেন্ট learning paths ইত্যাদি ব্যবহার করা যেতে পারে
এখন দেখি যে কে moodle lms ব্যবহার করতে পারে:
শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয় colleges schools এবং coaching institutes
কর্মচারী প্রশিক্ষণ এবং অভিযোজনের জন্য ব্যবসা
hospital এবং স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কার্যক্রম
যে কোনো ইelearning ভিত্তিক প্রতিষ্ঠান
moodle ব্যবহার করে নির্মিত কিছু websites দেখি
এই রকম colleges
এই রকম বেসরকারি বিশ্ববিদ্যালয়
এই রকম training institutes
এই রকম coaching institutes
তাদের শিক্ষক online এবং আরো অনেক কিছু দিতে চান যারা পৃথক শিক্ষক
moodle এর নিম্ন url ব্যবহারের বিস্তারিত পরিসংখ্যান রয়েছে
এখানে আপনি বিভিন্ন দেশ থেকে নিবন্ধিত moodle websites দেখতে পারেন
moodle সংস্থাপন করতে আমাদের দরকার: apache webserver
mysql mariadb বা postgresql এর মত ডেটাবেস এবং php
moodle একটি resource গ্রহণকারী সফ্টওয়্যার
moodle চালানোর প্রস্তাবিত হার্ডওয়্যার হল:
disk space: moodle code জন্য 200 mb সাথে store content জন্য 200 mb তবে 5gb একটি বাস্তবিক সর্বনিম্ন
processor: 1 gigahertz ন্যূনতম তবে 2 gigahertz dual core বা অধিক হল সুপারিশযোগ্য
memory: 512 mb সর্বনিম্ন তবে 1gb বা অধিক হল সুপারিশযোগ্য
এই প্রয়োজনীয়তা সিস্টেমের প্রত্যাশিত লোডের উপর ভিত্তি করে বদলায়
উদাহরণস্বরূপ: courses সংখ্যা এবং প্রত্যাশিত একত্রিত logins
at শৃঙ্খলা বানানোর সময় moodle 33 সর্বশেষ স্থিতিশীল সংস্করণ ছিল
উপলব্ধ সর্বশেষ স্থিতিশীল সংস্করণের সাথে কাজ করা সর্বদা সুপারিশকৃত
moodle 33 এর নিম্ন প্রয়োজন:
apache 2 x বা উচ্চ সংস্করণ
php 544 বা কোনো উচ্চ সংস্করণ
এই শৃঙ্খলার জন্য আমরা নিম্ন os এবং সফ্টওয়্যার ব্যবহার করেছি:
xampp 5630 এর মাধ্যমে apache mariadb and php এবং moodle 33
এই moodle শৃঙ্খলা দুটি ভাগে ভাগ করা হয়
একটি moodle site administrators এবং আরেকটি শিক্ষকের জন্য
moodle site administrators server moodle সংস্থাপন করবে
institute নির্দেশিকা অনুযায়ী courses category বানানো এবং একাধিক কোর্সের জন্য courses এবং user অ্যাকাউন্ট পরিচালনা করুন
এখানে moodle site administrators এর জন্য এই শৃঙ্খলায় দেখানো কিছু moodle বৈশিষ্ট্য এর ঝলক রয়েছে
getting ready for moodle installation tutorial ব্যাখ্যা করে যে localhost প্যাকেজ যাচাই করা এবং ডাটাবেস setup করা
installing moodle on local server tutorial ব্যাখ্যা করে যে moodle download এবং সংস্থাপন করা
admins dashboard in moodle tutorial admin ড্যাশবোর্ড ব্যাখ্যা করে
blocks in admin s dashboard tutorial blocks যোগ এবং মোছা ব্যাখ্যা করে
front page set করা
পরবর্তী tutorial categories in moodle we আমরা categories এবং subcategories বানানো শিখব
courses in moodle tutorial আমরা একটি courses বানানো এবং এটি configure করা শিখব
users in moodle tutorial আমাদের users যোগ করা বুঝতে সাহায্য করবে
একজন ইউসারের profile সম্পাদনা করা
user roles in moodle tutorial ইউসারকে বিভিন্ন ভূমিকা নির্ধারণ করা শিখতে সহায়তা করবে
যেমন: secondary admin role teacher role এবং student role
ভবিষ্যতে moodle site administrators এর জন্য এই শৃঙ্খলায় আরো অনেক tutorials হবে
এখন আমরা শিক্ষকদের জন্য tutorials যাবো
শিক্ষক তাদের course আপলোড এবং সম্পাদনা করার জন্য দায়ী হবে
শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করতে অনুশীলনী এবং quizzes বানানো এবং
শিক্ষার্থীদের তাদের course তালিকাভুক্ত করে তাদের সাথে যোগাযোগ করা
এখন শিক্ষকদের জন্য এই শৃঙ্খলায় করা কিছু মূল বৈশিষ্ট্য এর ঝলক দেখাই
teachers dashboard in moodle tutorial ব্যাখ্যা করে যে
course administration in moodle tutorial course সেটিংস configure ব্যাখ্যা করে
course ক্রিয়াকলাপ এবং resources পরিচালনা করা
formatting course material in moodle tutorial ডিফল্ট moodle বিভিন্ন formatting বিকল্প ব্যাখ্যা করে
এবং অতিরিক্ত course material যোগ করে
uploading and editing resources in moodle tutorial url resources এবং book resources upload করা ব্যাখ্যা করে
এই শৃঙ্খলার পরবর্তী tutorial moodle এ forums এবং assignments
in tutorial আমরা শিখব: moodle বিভিন্ন ধরণের forums
আলোচনার জন্য forum যুক্ত করা এবং অনুশীলনী বানানো
question bank in moodle tutorial প্রশ্নের category বানানো এবং question bank we প্রশ্ন যোগ করা শিখব
quiz in moodle tutorial আমাদের quiz বানানো শেখাবে এবং
enroll students and communicate in moodle tutorial শিখব:
courses groups বানানো এবং শিক্ষার্থীদের কাছে ম্যাসেজ এবং notes পাঠানো
এরপর এই শৃঙ্খলায় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আরো অনেক tutorials থাকবে
এখন for জন্য সংক্ষিপ্তকরণ করি
lms হিসাবে moodle moodle কারা ব্যবহার করে এবং moodle websites উদাহরণ
আমরা moodle running করতে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কেও শিখেছি এছাড়া
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
আপনার tutorial কোনো প্রশ্ন রয়েছে এই site যান
যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই minute এবং second চয়ন করুন সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে
spoken tutorial forum এই tutorial নির্দিষ্ট প্রশ্নের জন্য
তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন post করবেন না এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে
কম গুচ্ছ সহ আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি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
এই script priyanka দ্বারা নির্মিত আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি